একটি দোকানের বিজ্ঞাপন আ রয়েছে কিছু অটো ও রয়েছে।

আর-র এক হাত দিয়ে সে সার দিচ্ছে।

আহ উ মাছ গুলোর আহ সুর আছে অনেক। আর খোসা আছে লেজ আছে। মাছ গুলো একটু ছাই ছাই রঙের।

আর-র-- কিছু ছোট ছোট বাক্স আছে যেখানে আমার মনে হচ্ছে সাবান আছে কিছু বাল্ব এরও বাক্স আছে আর অনেক রকম যন্ত্রপাতি আছে।

আ-আ-আর উপরেও চার পাঁচটা চৌকো চৌকো-ও বক্স রয়েছে দুই থাকে ।

এটা কোলকাতার একটা বিল্ডিং এর ছবি বিল্ডিং টা গোলাপি রঙের আর উম সাদা রঙের কমলা রঙের।

সামনে রাস্তায় কিছু গাড়ি চলছে সাদা রঙের গাড়ি একটা মারুতি গাড়ি দু তিনটে মারুতি গাড়ির ট্রাক গাড়ি একটা বাশ -ও রয়েছে নীল রঙের আর হলুদ রঙের বাশ রাস্তায় দুটো গা লোক যাচ্ছে ।

দরজার সামনে আবার আ উম টব এর মধ্যে গাছ আছে। আর মন্দিরটা একটু বেলুড় মঠের মত-অ তার উপরে তিনটে চূড়া আছে।